আমি এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে একটি বড় কারখানা আসে।

এখানে অনেকগুলি খাপড়ও রাকা আচে ।

এই এ প্রোগ্রাম থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন।

দোকানটিতে অনেক ধরনের ভ্যারাইটিস ডিজাইনের কাপড় রাখা আছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি ঘর আছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে রাত্রে এখানে এ পার্টি চলছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি হাস বড় হাসপাতাল আছে খুবই সুন্দর এবং--

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি ফার্মাসিস্টের উম মধ্যে এ বড় একটি শোকেস রাখা আসে।

এবং এই শোকেজে অনেক ঔষধ আচে।

একানে আমি দেকি যে দেকতে পাচ্ছি যে দুতলা ফাউন্ডেশনর একটি অনেক বড় দুকান আছে।

এবং এই সমুদ্রটি দেখতে অতনি ভালো লাগছে বড়ো সমুদ্রটি--

এবং এই পেট্রোল পাম্পটি খুবই বড়।

এ এবং এই মন্দিরের সামনে অনেক বড় একটি গেইট আসে আর এই মন্দিরের চারিপাশে অনেকগুলি গাছ আচে।